অমৃতলাল বসু সাধারণ রঙ্গালয়ে প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত থেকে এবং প্রহসন রচনায় উদ্যোগী হয় রসলাল অমৃতলাল বসু নাট্যসাহিত্যের স্মরণীয় হয়ে রয়েছেন নাট্যকার হিসেবে তার খ্যাতি মূলত প্রহসন রচয়িতা হিসাবে নাটক রচনার আগে অভিনেতা রূপে তিনি খ্যাতি লাভ করেছিলেন নোট গুরু গিরিশ চন্দ্রর শিষ্য হলেও নাটক রচনায় অমৃতলাল গিরিশ চন্দ্রর পথ এ পা বারান নি কেনো না গিরিশচন্দ্র যেখানে জীবনের গুর

দীনবন্ধুর সঙ্গে অমৃতলাল এর সাদৃশ্য কম কারণ উভয়ের হাস্যরসের ধারা স্বতন্ত্র দীনবন্ধু যেখানে চুমারের কপাল ফেটিয়েছেন অমৃতলাল সেখানে স্যাটায়ারে তীব্র চাবুক মেরেছে তাই অমৃতলাল এর প্রহসনের বঙ্গের তীব্রতা আমাদের আঘাত করে অমৃতলাল এর প্রথম রচনা হিরোকতুল্লো নাটক তার অন্যান্য নাটক গুলো হল তরুবালা বিমাতা ও বিজয় বসন্ত হরিশ চন্দ্র আদর্শ বন্ধু খাসদ্খল নব যৌবন যাজ্ঞসেনী এর মধ্যে অনেক নাটক প্রহসনের লক্ষ্মণ রয়েছে যেমন তরুবালা খাসদ্খল নাটক বিধবা বিব বিবাহের বিরুদ্ধে লেখা সুকুমার উহ অমৃতলাল নাট্য রচনাকে পাঁচটি শ্রেণীতে ভাগ করেছেন এক বিশুদ্ধ প্রহসন দুই শিক্ষার্থক প্রহসন তিন বিদ্রুপাত্মক প্রহসন

বাঙ্গালি চরিত্রের ওগো সংগতি সাহেব বাঙ্গালি ফিরিঙ্গির ভাবাপন্ন শিক্ষিত বাঙ্গালি নারী পুত্রের বিবাহের পন লোভী বাঙ্গালি পট বন্ধ বিপর্যস্ত বাঙ্গালি চাকরি লোভী ও আত্মসম্মান প্রেমী বাঙ্গালি পোক্ত দেশের হোইতোইসি বাঙ্গালি উপাধি মুলক বাঙ্গালি বক ধার্মিক বাঙ্গালি সবই আদর্শ ভ্রষ্ট

চি চিত্রের একটু বড় বৈশিষ্ট্য হল সংগঠন মুলক সমাজতান্ত্রিক নীতিতে আস্থা এবং নাটকের সেই অবস্থা সুচিন্নিত করে প্রচার করা বাঙ্গালি চিত্রে ও পড়া

জাতির বিচ্ছিন্নতাবাদ থেকে মুক্তি সামাজিক সংহতি ও রাজনৈতিক ঐকর মধ্যে অমৃতলাল দেশানুরাগ মানসিকতার আন্তরিকতাকে খুঁজিয়েছেন স্বদেশি রাঢ়ষ্য জাতির সমাজতান্ত্রিক উন্নতি স্বধর্ম নিষ্ঠা আত্ম নির্ভরতা জাতীয় শিক্ষা পরিকল্পনা ও অর্থনৈতিক স্বাদেশিক বিনিয়োগ বিনিয়াদ কে দিও করে দেশিও শিল্পের মন উন্নয়ন ঐ গুলোই ছিল অমৃত লালের স্বাদেশিক চিন্তার সূত্র নব জীবন দেশের সমসাময়িক অবস্থা ও রাজনৈতিক সমস্যা অবলম্বনে লেখা এই নাটক এ নিবেদন অংশে নাট্যকার লিখেছে দ্বিজেন্দ্রনাথ বাবুর মলিন মুখ সতেন্দ্রনাথ বাবুর বিলেসর রবি বাবুর আহ ওই ভুবন মোহিনী এবং বঙ্কিমবাবুর বন্দে মাতরম এর পরিবর্তে আবার নতুন গান রচন রচনা করিয়া দেওয়ার ধৃষ্টতা তাই সেই চিদোয় মনোমুগ্ধ কারী অমৃত বৰ্জি পদাবলী ঐ কয়েক পৃষ্ঠায় গো থিতো করিয়া আমার খুদ্র গ্রন্থ পবিত্র করিলাম নব জীবন রচনার সময় কলকাতা কংগ্রেসের সপ্তদশ অধিবেশন চলছিল জাতীয় আন্দোলনের উদ্দীপনা ও রঙ্গালয়ে সঞ্চালিত হয়েছে এবং রঙ্গালয়ে ও কে দর্শক চিত্রে দেশপ্রেম জাগ্রত করে দেশ বাসির শুভ উদ্বোধন ঘটাতে পারে তা প্রদর্শনী ছিলো লোক শিক্ষার অমৃত লালের প্রধান উদ্দেশ্য বাঙ্গালির ক্রমবর্ধমান আত্মচিন্তা ও স্বার্থপরতা এবং বাঙ্গালি সন্তানদের অসীম আলস্যই যে ভারতমাতার দুর্দশার এক মাত্র কারণ তা এই মোট মোট নাটিকায় ব্যাক্ত করেছেন কংগ্রেসের অব অবে আবেদন নিবেদন নির্ভর নিয়ম তান্ত্রিক আন্দোলনের যে নাট্যকার পছন্দ করতেন না তার পরিচয় রয়েছে নাটকের সুরেন্দ্র ও মহেন্দ্রর কথোপকথনের মধ্যে সুরেন্দ্র বৎসর বৎসর এক জায়গায় তাবু গেরে আড্ডা করে resolutionpass করে এবং অর্থ ব্যয় ও পরিশ্রমের যে কি আবশ্যকতা আমি কিছু বুঝতে পারিনা ভারত লক্ষ্মীর সঙ্গে কেরানি কুলোবধু উকিল ডাক্তার সভাপতি তথ্যের স্বার্থসংশ্লিষ্ট কোথোপোকোথোনের মধ্যে দিয়ে ব্যক্তিকেন্দ্রিক স্বার্থ পোরোতা চিত্র ফুটিয়ে তুলেছেন জনগনের দেশপ্রেম ও দেশো দেশাত্মবোধক চিন্তা ভাবনার মধ্যে যে পার্থক্য যে সময়ে তিনি উপলব্ধি করেছিলেন তার দিকে আঙুলে নির্দেশ করে নাট্যকার এই নাটকে বঙ্গভঙ্গ আন্দোলনে অমৃতলাল প্রত্যক্ষ ভাবে যোগ দিয়েছিলেন রাষ্ট্রগুরু সুরেন্দ্র নাথের মাতৃ সাধনার গুরুত্বপূর্ণ মহা মন্ত্রে তিনি দীক্ষিত হয়েছিলেন স্বদেশি আন্দোলনের এই পটভূমিতে অমৃতলাল সাবাস বাঙ্গালি রচনা করেছিলেন ঐই নাটকে স্বদেশি গ্রহন ও বিলাতী বর্জনের মাধ্যমে দেশের মানুষ কে সাবলম্বী করার প্রয়াস লক্ষিত হয় স্বদেশি শিল্প বাণিজ্য প্রসারের জন্য নানা দিকে স্বদেশি মেলা ও আন্দাজের স্থাপনের এবং তার মধ্যে দিয়ে বাঙ্গালির সক্রিয় করে গড়ে তোলার প্রয়েস সাবাস বাঙ্গালি তে ব্যক্ত হয়েছে তাই নাটকের প্রস্তাবনা তে বাঙ্গালির উদ্দেশ্য বঙ্গভূমি মা মহিলারা গাইছেন আজই শুভ দিনে শুভক্ষণে মাথায় দিছি বরণডালা হল বাঙ্গালির ঘোর বাঙ্গালি উলু দে দিলো বঙ্গ বালা তারা তারা পরেছে দিসি ধুতি দিসি চাদর hat coat এর আর নাইকো আদর বাদর সাজা ঘুছে গেছে দে না সবার গলায় মালা মোতি স্বদেশি যুবক তাই সেই ইংরেজি দাসত্ব চাকরি পছন্দ করেনা সে মানুষ কে স্বদেশি জিনিস ব্যবহার করার কথা বলে স্বগার্জ্যোতি গোরি ওসির জননী এবং নুর ভূমির সেবা করি করাতেই তার এক মাত্র কর্তব্য মনে করে সে জন্য যুবক দের নিয়ে একটি স্বদেশি দল ও খুলেছে বন্দেমাতরম্ তাদের মন্ত্র বিদেশি মোন বিদেশি জিনিস যারা কেনে তাদের কে বুঝিয়ে বলে স্বদেশি কিনতে কোলকাতা থেকে স্বদেশি জিনিস জিনিস কিনে কেনা দামে গ্রামে গ্রামে পৌঁছে দেয় স্বদেশি জিনিস গ্রহনে গ্রহন কে কেন্দ্র করে যে সব ব্যাবসায়ীরা স্বদেশি জিনিসের দাম বাড়িয়ে দেয় তাদেরকে সাবধান করে নাটকে বর্ণিত এই সব চিত্র বঙ্গভঙ্গের পটভূমিকায় কথা স্মরণ করিয়ে দেয় মুচি রাও বিদেশি জুতো সারাবে না প্রতিজ্ঞা করেছে ধোপানিরা বিলেতি কাপর কাচবে না যদি বিলাতি কাপর কাচতে হয়ে মারবো মুখে পাঁচ ঝাঁটা মহিলারা স্বদেশি আন্দোলনে

নাটকের গোলাম ও আব্দুল সেই মাধ্যমে উপস্থাপিত হয়েছে এই আন্দোলনের প্রতিক্রিয়া দেখানো হয়েছে দর্জির দোকানের manager বেনকিস সাহেবর ফিরিঙ্গির মধ্যে অবতার দুজন অবতারের চরিত্র চিত্র দয়ের মাধ্যমে তথাকথিত অবতারের কথা নাট্যকার এই প্রহসন এ তুলে ধরেছেন প্রহসনটি গিরিশচন্দ্র কে উৎসর্গিত কৃতত যিনি একদিন খোর জরো বাদ শাসিত উনবিংশ শতাব্দীর শেষে লোকের উপহাস কে তুচ্ছ করিয়া শ্রীরাম কৃষ্ণদেবের নারায়নের অবতার জানিয়া তার রোচনে চরণে প্রথম পুষ্পাঞ্জলি দিয়েছিলেন তাহারই করে ভন্ড অবতার দল কে সমর্থন করিলাম এই নিবেদন টিতে বোঝা যায় অমৃতলাল তৎকালীন ভন্ড অবতার দলকেই ব্যাঙ্গ করতে চেয়েছেন এই নাটকে একজন বিষ্ণুর অবতারের গোয়েরাম এবং ওপর জন শঙ্করাচার্যের অবতার হোলোহা হোলোহোল হলহলা নন্দো ভন্ড বৈষ্ণবের

হলহলানন্দো স্বামী বাংলা ইংরেজি ও সংস্কৃত তিন ভাষায় বাঁক চতুরী দেখিয়ে সে কার্য উদ্ধার করে তার আত্ম বোধ সর্বে ভাত স্বার্থপরতাই নামান্তর সে তার নিজের পরিচয় দেয় ষড়রিপু ত্যাগকারী যথেচ্ছা কারী সন্ন্যাসী বলে তৎকালে যে হরি সভা বাংলাদেশের বহু সম্প্রদায় ও গুরু বাদ পুনরজীবৃত হয়েছিলো তার পটভূমিকায় অবতার নাটক হিসাবে তাৎপর্য পূর্ণ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

করেছিলেন যে মহামানব সে বিবেকানন্দ ভারতবর্ষের প্রকৃত well come back everyone তো আমাদের যে news আলোচনা, আমি সাথী আমার সাথে অংকিতা আবার ফিরে এসেছি আমরা। তো অংকিতা তোমাকে আমি প্রথমেই বলবো, তুমি যে আহ প্রথম পর্যায়ের আলোচনায় বলছিলে, তুমি news paper পড়তে খুব ভালোবাসো, তো আমি তোমাকে একটু suggest করব আহ যে, তুমি এই online platform একটু use করে up to date থাকবো কেন কি বলতো তোমাকে আমি যেটা প্রথমেই বলছিলাম যে, news paper তো আমাদের আহ মানে তৎক্ষণাৎ খবর গুলো দেয়না, তার আগের দিনের যেসব যা কিছু ঘটেছে সে গুলো আমরা পেয়ে থাকি। তো up to date থাকার জন্য আরেকটু ভালো মত আমি তোমাকে suggest করব এ online platform গুলো একটু use কর। হ্যাঁ তো অবশ্যই যে, সাথে যেটা তুমি বললে এটা কিন্তু অবশ্যই ঠিক, এবং আমারও মনে হয় যে, আমার কিছু online class

মানে details এ জানতে হলে, আমাকে কিন্তু পুরো খবরের কাগজটা পড়তে হবে, যে টা কিন্তু প্রচুরি আহ সময় সাপেক্ষ ব্যাপার। আর এখনকার দিনে আমাকে এতটা সময় নষ্ট না করাই উচিত। যাদের youtube এ বড় বড় channel আছে। যারা current affairs গুলো upload করে, তা কিন্তু আমাদের দেশের তো বটেই গোটা দেশে কিন্তু কোথায় কি হচ্ছে current affairs টা upload করে তো আমি দেখতে চাই

তো সেখানে আমার মনে হয় যে, হ্যা আমি যদি খুব back dated খবর news paper পড়ে থাকি সে খান থেকে আমি update করতে হবে। কারন এখানে আমার সময় টা বেঁচে যাচ্ছে। এবং পনের থেকে দশ মিনিটের একটা ভিডি য়ে ভিডিও তে আমি কিন্তু গোটা সব কিছুর খবর পেয়ে যাচ্ছি। তো অবশ্যই আমি আহ চেষ্টা করব যে আমি অনলাইনের সাথে update কর আহ তো আমি যেহেতু সাথী তুমি online এর সাথে আহ update আছ তো আমি তোমার থেকে জানতে চাইব কিন্ত news channel নাম। যে গুলো থেকে আমি কিন্ত ভাল খব নিউজ পাব বা প্রত্যেক দিন নিউজ থেকে নিজের knowledge বাড়াতে পারব। দেখ আমাদের প্রতিজোগি ওয়েস্ট ইন্ডিজ দলের কথা হল এদিকে আনন্দ আছে। চব্বিশ ঘন্টা আছে। তো এগুলো তুমি কি বলত? ফোনের মাধ্যমে তুমি যদি যাও ইউটিউবে search করলেই তুমি যে ওদের যে live show টা

আমরা young generation যুগ উন্নত হচ্ছে, অবশ্যই news paper পড়া খুবি ভাল। তুমি তোমার এটা একটা ভালো কিন্তু, আমি তার সাথে বলব, এগুলো তুমি একটু up to date থাক লক্ষ রাখ।

তো তুমি যেহেতু online এর সাথে যুক্ত তুমি জান নিশ্চয় এগুলো আহ একদম সত্যিকরে APPS কারণ কি হয় বলতো আমি একারনে জিজ্ঞাসা করে নিলাম একদম তো সবাই অনলাইনে টাকা INCOME করার জন্য তো বিভিন্ন রকমের FAKE নিউজ ছড়াচ্ছে।

কারণ দেখ আমাদেরের আগের বছর নিশচই জানুয়ারির মাসের lockdown হয়েছিল। তো এখন যে UNIVERSITY UNIVERSITY র কিন্তু EXAME গুলো দেখ জানুয়ারীর দিক করেই হচ্ছে। তো অন্নান্য নিউজ CHANNEL গুলো VIEWS পাওয়ার জন্য কি করছে? না আগের বছরের যে বিভিন্ন উহ নিউজ হয়েছিল lockdown হয়েছিল জানুয়ারিতে, তারা কিন্তু সেই নিউজটা কে আবার আপডেট করে দিচ্ছে যে আবার জানুয়ারিতে কিন্তু lockdown পড়তে পারে এবং মানুষ এটা বিশ্বাস করছে কারণ কি এখন থাকবে আবার একটা করোনার নাকি, করোনার মতোই আর একটা ভাইরাস সেটা নাকি আক্রমন আসছে তো মানুষ এ FAKE নিউজ টা কে কোন বিশ্বাস করে নিচ্ছে। তো এখানে অনলাইনে অনেক সময় PROBLEM হয়। সে কারণে আমি হয়ত বিশ্বাস করতাম না অতটা কিন্তু তুমি যে CHANNEL গুলোর নাম করলে আমি অবশ্যই এবার থেকে এই গুলো FOLLOW করব এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে এই প্রতি মানে যে REAL PLATFORM সেটার সাথে আমাকে পরিচয় করানোর জন্য আহ দেখ অংকিতা তুমি আমাকে যেটা বললে আমি তোমার সাথে একদম একমত কারণ কি বলত আমি online platform গুলোর সাথে যুক্ত তো। সে জন্য এটা আমি খুব ভালো করে বুঝি অনেক সময় কি হয় বলত? একটা উহ কোন FAKENEWS যে আদৌ ঘটেনি। সে গুলো দেখে আমরা কি বলত বিশ্বাস করি যে হ্যা NEWSCHANNEL এ দেখাচ্ছি বা এ ব্যক্তি টা যখন বলছে তখন নিশ্চই সত্যি বুঝি, এই PLATFORM যখন বলছি যে সে নিশ্চই সত্যি বলছে। তো এর ফলে কি বলত, আমরা একটা ভুল KNOWLEDGE পাই, তাই না? এর ফলে আমরা ধরে এই ভুল KNOWLEDGE টা পেয়ে একটা কোন ACTION নিয়ে নিলাম।

তোমার arrest করা হয়েছে ঠিক আছে? কিন্তু এই MIDEA CHANNEL গুলো এমন ভাবে সেই জিনিসটা কে PRESENT করে যে সেই মানুষটা দোস্তি সেই মানুষটাই তোমার ধরো ভুলটা করেছে। আদৌ সে হয় তো ভুলটা করেনি কোটের রাই বেরোয় যে সে মানুষটা নির্দশ। কিন্তু এই MIDEA CHANNEL গুলো এমনভাবে সেটাকে আহ তোমার PRESENT করে দেয় সাধারণ মানুষের চোখে কিন্তু সে দোষী হয়ে যায়। এবং পরবর্তীকালে সে যদি মানে সেটা থেকে রেহাইও পেয়ে যায় বেকসুর খালাস ও পেয়ে যায় কিন্তু সাধারণ মানুষের মনে ওটা একদমি মানে কি বলব কারাপ IMPACT পড়ে যায় তাই না? সে মানুষটার হয়তো জীবন টা একদম খুব

হ্যাঁ একদম উম তুমি যেটা বলেছ একদমি ঠিক, তো আমিও এজিনিসটা একটা করেছি। কারন সম্ভত আমাদের যে এই যে exam এবছর হয়তো হলোনা। উম সেই বছর হোনেতে আমরা দেখেছি যে অনেক STUDENT রা কিন্তু তারা দাবি করেছিল যে আমাদের তো এই NEWS এতটা পরিমানে VIRAL হয়েছিল আমরা কিন্তু সবাই পরিচিত হয়েগিয়েছিলাম যে এই যে SALE কারা তাদের মুখের সাথে কিন্তু আমরা সবাই পরিচিত হয়ে গিয়েছিলাম, কিন্তু এই যে সে যে টপ করে তার নামটা বা তার মুখের সাথে আমরা পরিচিত

একদম একদম, আর কি বলত আমাদের এখন এমন একটি পরিস্থিতি হয়ে গেছে। আমরা কোন একটা নি NEWS দেখার পর সেটা যে ঠিক না ভুল, সেটা যাচাই করার সময় আর আমরা মানে দিচ্ছিনা সে বিষয়টার উপর। দেখলাম দেখলাম তো বিশ্বাস করে নিলাম। এ ধরণের একটা ব্যাপার হয়ে যাচ্ছে। যার ফলে কিন্তু এখন তুমি বর্তমান সময়ে দেখবে আগেকার দিনের তুলনায় এখন কিন্তু মানে মানুষের মনে যে একটা হিংসা যে তোমার এই সব জিনিসগুলো কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে, আমার মনে হয় এ গুলো কিন্তু FAKENEWS এর ফলেই হচ্ছে। কারণ কিছু মানুষ সামান্য মানে স্বার্থ সিদ্ধির জন্য এই যে কাজ গুলো করছে, সাধারণ মানুষের মনে একটা আহ তোমার খারাপ উম খারাপ IMPACT ফেলে দিচ্ছে কোন একটা বিষয় আহ তুমিত দেখবি। যে দাঙ্গা হাঙ্গামা এখন তো নিত্য দিন লেগেই আছে। কোন একটা সামান্য TOPIC নিয়ে সেটাকে এমন ভাবে দেখানো হচ্ছে আহ যে মানুষের মনে প্রভাব

হ্যাঁ একদমি তাই। আহ তবে আমি যেটা দেখ আর একটা আমি যেটা দেখেছি যে newspaper পড়ে আমার কিন্তু আর একটা যে টা develop হয়েছে newspaper এ যখনি একটা শিরনাম থাকে তো প্রথমেই আমি যখন শিরোনামটা দেখে নিতুম, সেই জিনিসটা যে যায় জেনেই থাকুক বিষয়টা সেই নিয়ে আমার মধ্যে কিন্তু একটা চিন্তা আগে থেকেই একটা কাজ করে তো এ ক্ষেত্রে আমি যদি সে বিষয়টা কে নিয়ে আগেই চিন্তা করে নিই যে এ জিনিসটার ভালো দিক কোনটা হতে পারে, এ জিনিসটার খারাপ দিক কোনটা হতে পারে তাহলে আমার মনের মধ্যে আগে থেকেই কি হয় না একটা CONCEPT তৈরি হয়। এবার আহ আমি যখন তার পরে NEWS কি আসে পড়ি তো সে খান থেকে আমি যদি দেখি যে আমার যেটা আমি বলছি আর কি আমার যেটা ভালো দিক মনে হয়েছিল সেটা যদি এখানে ভালো দিক মনে করে তুলে ধরা হয় তাহলে আমি বুঝতে পারি যে না আমি যে চিন্তা ভাবনা গুলো করতেছি এবং যদি আমার চিন্তা ভাবনার সাথে ওখানে চিন্তা ভাবনা না MATCH করে যদি MISSMATCH করে তাহলে আমি বুঝবই যে না এগুলো আমার ভুল ছিল। এ জিনিস গুলো কে আমাকে BEHAVE দিয়ে চিন্তা কিন্তু আমাকে আরো উন্নত করতে হবে, আমাকে নিজেকে DEVELOP করতে হবে। তো এ জিনিসটা আমি NEWSPAPER টা পড়লে পাই। কিন্তু ONLINE এ যেহেতু একদম আমি ভাবার TIME পাবনা। একদম আমাকে যেরকম দেখানো হবে সে রকমই আমার মাথার মধ্যে ঢুকবে তো চিন্তা করার হয়তো আমি TIME পাবয়না তার আগেই হয়তো আমি বুঝেই যাব যে কোনটা ভালো কোনটা খারাপ, তো এদিক থেকে আমি অবশ্যই পড়ি READING তো তোমাকে আমি বলবো যে তুমি যদি TIME পাও তো READING টা অন্তত পড়ো, কারণ কি READING পড়লে ও আমাদের কিন্তু আমাদের কথা বলার যে একটা দক্ষতা সে টা কিন্তু বিশেষ করে বাড়ে। তারপরে যে বিভিন্ন ধরণের WORD আছে সেগুলো WORD চোখ হয়। তো এ ক্ষেত্রে আমার মনে হয় কিছুত উপকারিতা আছে, অপকারিতা যেমন আছে, উপকারিতা ও আছে একদম আমি তো তোমার সাথে এটাতে একদমই একমত যে আমাদের অবশই READING পড়ার মাধ্যমে যেগুলো বললে আমাদের অন্তত একটু মস্তিষ্কে আহ তোমার কি বলবো একটু কাজ করার ক্ষমতাটা GAIN হয়। আমিতো লক্ষ করেছি যে এই সব NEWS গুলো তুমি যদি দেখে যাও দেখে যাও তোমার অতো ভাবার উম সময় থাকে না, আর যে যা বলছে FAKENEWS যেমন বেশির ভাগ তো এখন দেখবে ONLINE সবাই REPOTER হয়ে বসে থাকছে। তাই না? আহ তো সবার কাছে একটা TWITTER বা তোমার ধর কোন SOCIALMIDEA যদি তার PLATFORM এ থাকে SIDE তো সে সেটাকে USE করে নিজের ইচ্ছামত যা ইচ্ছা তাই NEWS ছড়াচ্ছে কেউ কিছু বলার নেই কো মানে। তো এক্ষত্রে আমি বলব এর ফলে অনেক মানুষ হেলার হয় আহ আরো বিপদে পড়ে মানুষ। আমাদের যে সমাজ সেটা কিন্তু আমি বলব FAKENEWS বা এইগুলোর ফলে কিন্তু অনেকটাই মানে খারাপের দিকে যাচ্ছে। এটা আমার একদমই ব্যক্তিগত মতামত। তুমি এর সাথে হয়তো AGREE করতেও পার বা না পার। হ্যাঁ একদম অবশ্যই আমি কিন্তু এটার সাথে একদমি একমত। এখন থেকে কিন্তু আমরা প্রচুর পরিমানে আর যেহেতু YOUNG GENERATION যাদের বয়স অল্প তারা কিন্তু খারাপের দিকেই বেশি যাচ্ছে। সবাই তো দেখো আমাদের ভারত বর্ষে সবাই সাথে যুক্ত। তো সবাই তো ADULT নয়, বা তাদের বুঝার মতো সবার ক্ষমতা নেই তো সেক্ষত্রে আমরা কিছুটা হলেও আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি তো অনেক সময় আমার যেমন ভালোও ক্ষতির দিকে যাচ্ছি খারাপের দিকে যাচ্ছি। তবে আমি একদিনের নিয়মকে কোনো ভাবে খারাপ বলতে পারবনা। কারণ এটার ফলে কিন্তু আমার আরেকটা জিনিস আমার খুব DEVELOP হয়েছে, আহ সেটা হচ্ছে যে আমার ENGLISH POWER টা কিন্তু খুব ভাল হয়েছে।

তো যখনি পড়ি সেখান থেকে আলাদা আলাদা WORD গুলো সেগুলো কিন্তু আমি জানতে পারি এরফলে আমি দেখেছি যে অন্যানদের তুলনায় কিছু আমার যে আহ ENGLISH বলার ধরণ বা WORD সে গুলো কিন্তু যথেষ্ট STRONG হয়েছে বা KNOWLEDGH টা অনেকটা বেড়ে গেছে। তো আমি বলব যে সবারি কিন্তু NEWS টা একদম উচিত, নিজেকে কিন্তু MATURED করার জন্য। আমরা যে বয়সে যদি বেড়ে যায়, তাহলে MATURED হবে সেটাতো কথা নয়। আমাদেকে কিন্তু অনেক বেশি মানুষিক ভাবে পড়তে হবে হ্যাঁ তো এটাই অংকিত তুমি যেটা বললে হ্যাঁ আমি আরেকটা এখানে কথা বলতে চাই যে এইদিকে মানুষকে তো লক্ষ রাখতে হবে তুমি যেটা বললে বা আমাদের NEWSPAPER পড়া আমাদের, আমাদের পক্ষে, আমাদের জন্যই ভালো।

আমি SUGGEST করতে চাই ACTUALLY তোমাকে যে তুমি একটা কোনো NEWS দেখছিলে তো তাৎক্ষনাৎ তারউপর কোনো REACT না করে বা কোনো STEP না নিয়ে আমি তোমাকে একটু SUGGEST চাই তুমি জেন্ একটু ভাব আর আমার মনে হয় যদি মানুষ সঠিক ভাবে OPENMINDED ভাবে ভাবে কোনো একটা বিষয় তাহলে মানুষ বুঝতে পেরে যাবে যে এটা কতটা ঠিক। বা কত টা ভুল। যেকোন তো আমরা এই NEWSCHANNEL গুলো সহ্য করবো শুধু MIDEA নয় মানে SOCIALMIDEA নয় NEWSCHANNEL গুলো হয়ে গেছে মানে আমরা হয়ত দেখলে ব বুঝা যায় যে ওরা একটা নির্দিষ্ট কোনো আহ রাজনৈতিক দল বা এরকম কিছু ধর বলে বলছি তোমাকে পক্ষ পাতিত্ব করছে তাই না? মানে বোঝাই যাচ্ছে যে কে যে না এরা কিন্তু PRESENT ঠিক ঠাক ভাবে করছে না, এরা যেটা সঠিক সেটা কিন্তু এরা সঠিক টাকে সঠিক ভাবে তুলে ধরছেনা। কুড়িয়ে কুড়িয়ে ধরতে যাচ্ছে মানুষের মনে একটা কি বলব সংশয় জাগেতো আমি এটাই বলব যে এই সব নি news channel বা তোমার social media যে সব কাজ কাম আছে। তো আমি এটি বলবো যে এইসব news channel বা তোমার social media যে সব platform আছে এই গুলো তুমি আহ

না বিশ্বাস করে একটু ভেবে চিনতে step নেয় হ্যাঁ অবশ্যই দেখো আমি তো অবশ্যই aware করবো আমার আমি নিজে ও aware হবো এবং আমার চারপাশের মানুষ জন দের কে ও aware করবো তুমি যেটা বললে দেখো এমন হয় যে আমাদের দেশে যারা নেতা বা নেত্রী তারা হয়তো এমন কিছু করেন নি কিন্তু হয়তো কোনো একটা ছোট্ট কিছু করেছেন সেটা কে নিয়ে কিন্তু খুব বড়ো করে দেখানো হয় এবং তার তাদের প্রতি আমাদের মনে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা হয় কিন্তু যেটা এমনি ঠিক নয় যারা আমাদের দেশের প্রধান মন্ত্রী আছে মুখ্য মন্ত্রী তারা আমাদের দেশ টাকে চালাচ্ছে দেখো সব মানুষই তো perfect নয় সবার তো একটু আধটু ভুল হতে পারে কিন্তু তাই বলে তাদের কে নিয়ে সমালোচনা করা বা তাদের নিয়ে বিরূপ এগুলা একদমই ঠিক নয় যেহেতু আহ তারা একজন সম্মানীও ব্যাক্তি তাদের কে কিন্তু আমরা respect করাটাই উচিত আরেকটা আরেকটা কথা তোমার এই চিন্তা ভাবনার সাথে বলতে চাই অংকিতা যে দেখবে মানুষ কে এই সব রাজনৈতিক দলের যারা প্রতিনিধি আছে তাদের কিন্তু ব্যাক্তিগত আক্রমন করা হয় আমার মনে হয়না তাদের এইভাবে বা রাজনৈতিক দলের মানুষ তো বাদ দাও এই যে তোমার ধরো সিনেমার জগতে যারা আছে বা ক্রিকেটার যেমন আমি তোমাকে ক্রিকেট দেখতে ভালোবাসি